করছি এবং মলটা খুবই সুন্দর দেখতে এবং মলের চারিপাশটা খুবই সুন্দর।

এটি জিম সেন্টার । সেখানে কিছু মানুষ জিম করছে। এখানে দেখা যাচ্ছে দু জন মানুষ জিম করছে।

একটি ল্যাব এ বিভিন্ন ধরণের যেই গা-গাছ বসানো হচ্ছে এবং গাছ থেকে সে দানা থেকে গাছ আ-আসতে আসতে বড়ো হচ্ছে।